জাভাতে স্ট্রিংসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি শিখবেন কিভাবে স্ট্রিংস তৈরী যুক্ত এবং মৌলিক স্ট্রিং অপারেশন সম্পাদন করা হয় যেমন লোয়র কেস এবং আপর কেসে রূপান্তরিত করা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
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে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
জাভাতে স্ট্রিং হল অক্ষরের অনুক্রম
স্ট্রিংসের সাথে শুরু করার পূর্বে আমরা প্রথমে ক্যারেক্টার ডেটা টাইপ দেখব
এখন এক্লিপসে এ যাই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
আমরা স্ট্রিংডেমো নামক ক্লাস তৈরি করেছি এবং মেন মেথড যুক্ত করেছি
মেন মেথডের মধ্যে লিখুন চার স্টার উদ্ধৃতি চিনহের মধ্যে এসারটেইক্স এই স্টেটমেন্ট স্টার নাম এবং চার টাইপের সাথে একটি ভ্যারিয়েবল তৈরী করে
এটি ঠিক একটি অক্ষর সংরক্ষণ করতে পারে
কয়েকটি অক্ষর ব্যবহার করে একটি শব্দ প্রিন্ট করা যাক
চার লাইন মুছে ফেলুন এবং লিখুন চার সি1 একক উদ্ধৃতিচিহ্নের মধ্যে c চার সি2 একক উদ্ধৃতিচিহ্নের মধ্যে a চার সি3 একক উদ্ধৃতিচিহ্নের মধ্যে r কার শব্দটির জন্য আমরা তিনটি অক্ষর তৈরি করেছি
এখন এই শব্দটি প্রিন্ট করতে এগুলি ব্যবহার করি
এখন লিখুন systemoutপ্রিন্ট systemoutপ্রিন্ট systemoutপ্রিন্ট লক্ষ্য করুন যে আমি প্রিন্টলন এর পরিবর্তে প্রিন্ট ব্যবহার করছি যাতে সকল অক্ষর একই লাইনে প্রিন্ট হয়
ফাইলটি সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি আউটপুট হল আশানুরূপ
কিন্তু এই মেথড শুধুমাত্র শব্দ প্রিন্ট করে শব্দ তৈরি করে না
শব্দ তৈরী করতে আমরা স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করি
চলুন এটি চেষ্টা করি
মেন মেথডের মধ্যে সবকিছু মুছে ফেলুন এবং লিখুন স্ট্রিং গ্রীট হেলো লার্নার স্ট্রিং এর S বড়হাতের অক্ষরে আছে
এবং আমরা বিভেদক হিসাবে ডবল উদ্ধৃতি চিনহের পরিবর্তে একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করছি
এই স্টেটমেন্ট গ্রীট ভ্যারিয়েবল তৈরী করে এটি স্ট্রিং টাইপের
এখন এই ম্যাসেজ প্রিন্ট করি
systemoutপ্রিন্টলন ফাইলটি সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে ম্যাসেজ ভ্যারিয়েবলে সংরক্ষিত হয়েছে এবং এটি প্রিন্ট করা হয়েছে
স্ট্রিংস জাভাতেও যোগ করা যেতে পারে
এখন দেখি যে এটি কিভাবে করা যায়
আমি ম্যাসেজ থেকে লার্নার মুছে ফেলছি
আমরা নাম অন্য ভ্যারিয়েবলে সংগ্রহ করব
স্ট্রিং নামে জাভা এখন আমরা ম্যাসেজ তৈরী করতে স্ট্রিংস যোগ করব
স্ট্রিং এমএসজি গ্রীট নামে প্রিন্ট স্টেটমেন্টে প্রিন্টলন এর গ্রীট কে মেসেজ দ্বারা পরিবর্তন করুন
ফাইলটি সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আউটপুট গ্রীটিং ও নাম দেখায়
কিন্তু তাদের পৃথক করার স্থান নেই
সুতরাং একটি স্পেস ক্যারেক্টার তৈরী করি
চার স্পেস একক উদ্ধৃতি চিনহে স্পেস লক্ষ্য করুন যে আমরা ভ্যারিয়েবল নামে সব বড়হাতের অক্ষর ব্যবহার করেছি যাতে এটি স্পষ্ট হয়
আপনি চাইলে এটি বদলাতে পারেন
000526 000501 এখন ম্যাসেজে স্পেস যোগ করা যাক
গ্রীট স্পেস নামে ফাইলটি সংরক্ষণ করে রান করুন
এখন আমরা দেখতে পারি যে আউটপুট স্পষ্ট এবং আশানুরূপ
এখন কয়েকটি স্ট্রিং অপারেশন দেখা যাক
আমি হেলো শব্দের কিছু অক্ষর এবং জাভা শব্দের কিছু অক্ষর বড় হাতের অক্ষরে পরিবর্তন করছি
প্রায়ই ইউসার যখন ইনপুট দেয় মিক্সড কেসে এইরকম মান থাকে
তাই আউটপুট দেখতে ফাইল রান করা যাক
যেমনকি আমরা দেখতে পারি আউটপুট স্পষ্ট নয়
তাই ইনপুট স্পষ্ট করতে স্ট্রিং মেথড ব্যবহার করি
লিখুন গ্রীট গ্রীট toLowerCase এই স্টেটমেন্ট গ্রীট স্ট্রিং এর প্রতিটি অক্ষর ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করে
নামে নামে toUpperCase এই স্টেটমেন্ট নামে স্ট্রিং এর প্রতিটি অক্ষর বড় হাতের অক্ষরে রূপান্তরিত করে
ফাইলটি সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি স্ট্রিং মেথড ব্যবহার করার পর আউটপুট এখন স্পষ্ট
এইভাবে আমরা স্ট্রিং তৈরি করি এবং স্ট্রিং অপারেশন সঞ্চালন করি এখানে আরো স্ট্রিং মেথড রয়েছে এবং আমরা জটিল বিষয়ে গেলে সেগুলি নিয়ে আলোচনা করব
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি স্ট্রিংস তৈরী করা যুক্ত করা এবং স্ট্রিং অপারেশন সঞ্চালিত করা যেমন লোয়র কেস এবং আপর কেসে রূপান্তরণ
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে জাভাতে স্ট্রিং এর কনক্যাট মেথড সম্পর্কে পড়ুন
স্ট্রিং যোগ করার থেকে এটি কিভাবে ভিন্ন তা বলুন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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ